এই চিত্রে দেখতে পাচ্ছি একটি বড় সাদা রঙের বিল্ডিং । যেটি টুনি বাল্ব দিয়ে সাজানো রয়েছে।

এই চিত্রে দেখতে পাচ্ছি একটি মাঠ। যেটি ঘেরা অবস্থায় রয়েছে।

ঘরটির বাইরে একটি টিনের গেট দেখা যাচ্ছে দূরে একটি মেয়েসাইকেল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রচুর গাছপালা দেখা যাচ্ছে।

এ চিত্রে দেখা যাচ্ছে একটি মাঠে দুজন খেলোয়ার নেট প্র্যাকটিস করছে একজন বল করছে এবং একজন ব্যাট করছে ।

বাইরে একটি গাছ দেখা যাচ্ছে।

এবং কয়েকটি লোক দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে | একটি লোক ঝাড় দিচ্ছে | বাইরে কয়েকটি গাছ দেখা যাচ্ছে।